এর যে দেখছেন এটা হচ্ছে নাইট ক্লাব ।

এ হলো একটা কম্পিউটার কোচিং সেন্টার ।

গাছের মধ্যে কিছু রাখা আছে যার থেকে ছেলা দিয়ে ।

তার নিচে একটা বোর্ড লাগানো আছে বোর্ড -এর মধ্যে একটা ছেলে আঁকছেন ।

এ. সি -এর মধ্যে নানারকম পেইন্টিং করা আছে ।